এইটা একটা জিম ঘর।

ঝিল আ- ঝিলতর মধ্যে আ-চারটা মেয়ে এসে দেখছে সেই ঝিল তাকে ।

মন্দির এর উপরে ভালো কাজ করানো আছে ঠাকুরের মূর্তি টূর্তি দিয়ে।

এদিকে কয়েকটা মানুষ বিশ্রাম বসা বসে আছে ওদিক একটা দেয়াল দেখা যাচ্ছে।

এইটা একটা পাহাড়ি জায়গা ।

কিছু খেজুর এর গাছ দেখা যাচ্ছে।

দূর থাকে একটা-টা-টা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে দুটো পাহাড়ে চূড়া দেখা যাচ্ছে ।

কাকিমা আসছে পুজোতে ঘুরতে দাঁড়িয়ে ফটো তুলছে।

হোটেল দেখা যাচ্ছে | তারপরে তোমার আই. আর. সি.টি.সি. একটা ইয়ে দেখা যাচ্ছে লেখা দেখা যাচ্ছে ।

একটা-টা-টা রাজবাড়ির মতো দেখা যাচ্ছে ।

প্রায় হচ্ছে হলদে হলদে রং -এর যেটা হয় আর কি ওই ফুল ।

দিকেও আহ-হ-হ তোমার হচ্ছে ফুল গাছ দেখা যাচ্ছে ।

চেম্বার -এর মধ্যে একটা কঙ্কাল কে ই আ শুয়ে রাখা আছে বেড -এর মধ্যে।

এ-একটা লোক মোবাইল দি মোবাইল দিয়ে প্রকৃতিকে প্রকৃতিক দৃশ্য দেখছে ।

ঐপাশ থেকে এর আরও তিনটা উইকেট দেখা যাচ্ছে-এ।

বড়ো ছোট মাঝারি অনেক ধরণের মাছ। চারটা বাল্ব দেখা যাচ্ছে।

এটা দেখে একটা পয়ত্রিশ বোঝা যাচ্ছে ।